সুইমিং পুল -এর আশপাশটা গাছপালা দিয়ে ঘেরা রয়েছে।

ঘরটির সামনে সবুজ ডালপালা দিয়ে ঘেরা রয়েছে।

এই বক্সটিতে সাদা ও সবুজ রং দিয়ে বাঁধানো রয়েছে।

অপর ঘরটিতে একটি মানুষ দাঁড়িয়ে আছে।

এখানে একটি বাগান দেখতে পাই সেই বাগানে অনেক ফুলের গাছ লাগানো আছে।

এই পাহাড়ের পাশ দিয়েই একটি রাস্তা নেমে গেছে।

এখানে একটি বন্ধন ব্যাংক -এর সাইনবোর্ড দেখতে পাই।

এখানে একটি ঘর দেখতে পাই এবং সেই ঘরটি টিন ও লোহা দিয়ে তৈরি।

এই টেবিল -এ অনেককিছু জিনিসপত্র রাখা আছে।

এখানে একটি ঘর দেখতে পাই।

সাইনবোর্ডটির উপরে অনেক ঘরও রয়েছে।